বাঁদিকে একটি ঝাউ গাছও রয়েছে।

সামনে একটি বড়ো ঝিল দেখা যাচ্ছে। সেই ঝিলের মধ্যে কিছু নৌকো রয়েছে এবং অসংক্ষ যাত্রী তাতে উঠে ।

তিনজন বিক্রেতা বসে আছেন এবং একজন দাঁড়িয়ে আছেন।

দুটি বেতের ঝুড়ি রয়েছে। একটি বেতের ঝুড়ি ভর্তি এবং একটি খালি।

সেই ফুটবল খেলায় অসংখ্য দর্শক এসছেন ।